এই চিত্রে আমি দেখতে পাচ্ছি এক শহরের বিল্ডিং সংযুক্ত অনেক বাড়িঘর।

এই চিত্রে আমি দেখতে পাচ্ছি কিছু ছাদের তলায় অনেক লোক জমায়েত করেছে।

একটি ব্ল্যাক বোর্ড দেখতে পাচ্ছি সব বেঞ্চ গুলি সাদা কালার -এর কিন্তু সামনে বে--

এই মল -এ রয়েছে একটি টি.ভি. । যেখানে এডভারটাইজমেন্ট করা হচ্ছে ।